এটি একটি বাচ্চাদের খেলনার দোকানের ফটো । এই দোকানে বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের খেলা আছে ।

একটি যাত্রী বহনকারী গাড়ি আছে গাড়ির রং কমলা হ্লুদ।

সাদা আছে সবুজ আছে হলুদ আছে ব্রাউন আছে।